উম Hello হ্যাঁ বলো কি করছো এই তো বসে আছি তুমি কি করছো এই তো গো আমিও বসে আছি নিয়ে খাওয়া দাওয়া হলো

হ্যাঁ গো বেশ ভালো আছে তোমার বাড়ির হম মোটামাটি সব ঠিক আছে

হ্যাঁ আমাদের আমাদের এখানে camp বসেছিল ঠিক আছে তো Camp এ জিয়া করলাম বেশ হলো আরকি নিয়ে টাকা পয়সা কিছু লাগলো না লাগেলি না না টাকা পয়সা লেগেছে টাকা পয়সা ছাড়া কি আর করে দেবে টাকা পয়সা লেগেছে তো অল্পসল্প লেগেছে মোটামোটি উম হয়েছে গেছে আরকি সব ঠিকতহা করে দিয়েছে না মানে সরকারি বলছো তো তাই আরকি জিগেশ করছি যে টাকা পয়সাটা লাগলো এমনি public হলে তো Free করেই দেবে না তবুয়ো বলতে তা কত লাগবে

পঞ্চাশ টাকা হ্যাঁ তো সেরকম আমাদের এদিকটাতে প্রথমে যখন হচ্ছিলো তখন এরকমই নিচ্ছিলো হম এখন তো শুনতে পাচ্ছি যে পাবলিকে আহ অনেকে অনেক তাকাই নিচ্ছে দেড়শো টাকা দুশোটাকা আড়াইশো টাকা যার কাছে যে রকম পাচ্ছে সেরকম ভাবে নিচ্ছে

আমাকে পঞ্চাশ টাকায় করে দিলো এখানে আর অসুবিধা হলো না তো ভাবলাম আর কোথায় আর বাইরে যাবো এখানেই করে নেই

তোমার কি বোলো ওখান থেকে যদি তোমার আমাদের এই দিকে আস্তে হয় তাহলে কিন্তু তোমার problem টাও অনেক হতো মানে কি বলবো ওখানে ভিড়টা কেমন ছিল আগে বলো

তো ছিলই ওখানে তো camp মানে বুজতেই পারছো ভিড় তো ছিল আর সারাদিন লেগে গেছিলো মোটামোটি সারাদিন লেগে গেছিলো হুম লম্বা line তো আর মাসে একদিন এ সময় নিয়েও করেছে তো সেক্ষেত্রে তো বুজতেই পারছো এলাকার আবার আশেপাশে গ্রামের যতগুলো লোক আছে মোটা মতি যাদের যাদের সমস্যা তারা তো আসবেই আর যেহেতু camp বসেছে তো সেক্ষেত্রে ভিড় একটু ছিল তুলনামূলক সেটাই এবার ধরো আমাদের এই দিকে তুমি যেটা বলছিলাম যে এই দিকে যদি আসতে তোমায় সময়টাও যেত টাকাটাও বেশি খরচ হতো তারপরে তোমার কি বলবো আর মানে এইদিকে যে ঝামেলাটা মানে লাইনে দাঁড়িয়ে থাকার নাম লিখানোনাম লেখানো তো তাই ঝামেলা না তো দাঁড়িয়ে থাকা তাপরে রোদ্রের উপরে সেটাও একটা কষ্টকর ব্যাপার তো ওখানে করে নিয়াছ একটা ভালো বিষয় মানে অনেক সহজে হয়ে গিয়েছে বা হয়েগেছে তাড়াতাড়ি হুম হুম হুম তও কিন্তু ঠিক

এইরকম নাকি কিছু খবর বের হচ্ছে তো তাহলে তো খুব সমস্যার বিষয় হয়ে গেল সেটাই তো মানে আঃ aadhar card এর details টা লিক হচ্ছে মানে কেমন করে লিক হচ্ছে এই যে এরকম করে মানুষের মানে আমাদের যে নাম গুলো ঠিক হচ্ছে এইরকম করে না অন্য কোনো

ওই ওদের server নাকি server থেকে data চুরি হয়ে যাচ্ছে

সরকারি যে server আছে কারণ এগুলোতো কোনোনা কোনো একটা server এ upload হচ্ছে তো শেখ থেকে নাকি server থেকেই delta লিক হয়ে যাচ্ছে আবার আঃ মানে hacker দের কাছে চলে যাচ্ছে এই সব delta তো এখ হয় তো কোনো না কোনো মানে illegal activity সে হয় তো কাজে লাগেতা পারে এই delta গুলো তো এইরকম একটা তো বিশাল একটা

তো এইরকম হলে তো তাহলে aadhar card টাও একটা আঃ মানে কি ব্যাপার থেকে গেলো তাহলে একটা সুরক্ষার একটা ব্যাপার এই কারণ আমাদের details আছে details নিয়ে তো অনেক কিছু যদি এই সমস্ত delta লিক হয়ে যাই তাহলে তো অনেক কিছু করতে পারেন সেটাই সেটাই মানে কি বলো তো aadhar card এর বিষয় টা বলতে গেলে কম করে aadhar card থেকে আমাদের bank এর account বলো বা যে কোনো জিনিস বলো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের aadhar card তো সেটা যদি চাই delta টা তাহলে কিন্তু আঃ মানে কোনো hacker দের কাছে পৌঁছে যাই তাদের কাছে bank এর information বের করা টাও কোনো একটা মুশকিল ব্যাপার না তাই না তো

সেইদিক থেকে কিন্তু অনেকটা মানে সাধারণ মানুষের পক্ষে তো সেইদিক থেকে অঁনেকটা একটু মানে ঘুসখাওয়ার ব্যাপার ব্যাপার যেটাকে বলে হুম হুম হুম সেই ব্যাপারটা আছে আর আঃ

বা আঠারো মধ্যে আমাদের finger print থেকে শুরু করে retina থেকে শুরু করে যাবতীয় details থেকে শুরু করে সব কিছু পাচ্ছে তাহলে hacker রা বা যদি বাকি আর কি যারা এই সমস্ত চুরি করছে বা এই সমস্ত data গুলো লিক করছে তারা যদি পেয়ে যাই তাহলে তো হয় তো অন্য দুর্নীতির কাজে হয় তো লাগাতে পারে তো সেখান থেকে তো ভয় একটা বিশাল একটা আতঙ্ক থাকে হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই আর আমাদের দেশের যেভাবে aadhaar card তাকে নিয়ে তোমার

aadher card টা দেখো এখন বিভিন্ন আঃ দেশের তো বিভিন্ন রোকন একটা identity card একটা থাকে তো আমাদের সেইরকমই ব্যাপার যা aadhaar card তাকে একটা national identity card একটা হিসেবে আঃ করতে চেয়েছে সরকার উম বা এটা একটা উদ্যোগ নিয়েছিল কিন্তু যদি এই রকম খবর আসে যে

মানে মানুষ তো চাইবেনা যে আঃ তাহলে এইরকম যদি হয় তাহলে তো আমি aadhaar card বানাই কারণ আজ কাল দেখা যাচ্ছে যে নাকি aadhaar card এই মানুষ টাকা তুলে নিচ্ছে bank থেকে finger print দিয়ে aadher card থাকলেই হলো কিছু লাগছেনা তো এটা তো একটা আলাদা রকম ব্যাপার হয়ে গেলনা হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক বলেছো সেই দিক থেকে কারণ হ্যাঁ aadhaar card আর বিষয় তা যেটা তুমি বললা আরেকটা যে মানুষ মানে মানুষের কাছ থেকে aadhaar card তা সরকার উদ্যোগ নিয়েছিল যে সাধারণ মানুষের জন্য aadhaar card তাই মানে তার নিজের personal একটা information হিসেবে থাকবে তো সেই জিনিস তার দিক থেকে কি বোলো তো hacking এর যে বললে বিষয় গুলো তুমি বললে যে যদি এরকম করে সরকারের তো একটা নিয়ম বা সরকার থেকে একটা তো তোমার আঃ taiteriya যেটাকে বলে তো সেটা তো থাকবেনা মানে আমাদের aadhaar card পুরোপুরি সরকারের কাছে generate হচ্ছে এবং সেখানকার মানে যে তোমার soptiyer দিয়ে হয় বা যেটা ওখানকার যেমন পরিসিবা তো সেই দিকথেকে আমাদের মানে সেই aadhaar card গুলোকে যত্ন নেওয়ার ব্যাপার তা বা পরিপেক্ষিতে পুরোপুরি তো ওনাদের না তো সেই দিকথেকে যদি এরকম হয়ে যাই তাহলে সাধারণ মানুষ কিন্তু দেখো সরকার তাকেও মেনেনিতে পারবেনা এই ভাবে আস্তে আস্তে তাই না

আঃ সরকারের বিশ্বাস যদি চট করে ভেনেযায় বিশ্বাস যদিবা ভেনেযাই তাহলে সরকার কি আর থাকবে কারণ সাধারণ pubilc সরকার কে বিশ্বাস করেই এই সমস্ত data গুলো কিন্তু দিচ্ছে আজকে আমার যাবতীয় bank আর data থেকে শুরুকরে সবকিছুর link যখন aadhaar card এর সঙ্গে যখন করতে হচ্ছে তাহলে এটা একটা আঃ মানে বোরো একটা ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে কারণ aadhaar card আর number দিলে মোটামুটি যা detalic আছে সব পেয়ে যাবে কত কতগুলো account আছে যে হুম আর কি কি করেছে না করেছে কি কিনছে না কিনছে কারণ কোনো কিছু একটা বড়ো কিছু একটা কিনতে গেলে এখন আর দেখছে aadhaar card তা লাগছে তো aadhaar card তা একটা মেলেটারি করেদিয়েছে যেহেতু aadher card এখন সরকার দিয়েদিয়েছে তো এই যেটা সুরুক্ষা পদ দায়িত্ব কিন্তু সরকারের এবার সরকার সেখানে যদি আঃ দুফলতা হয় তাহলে আঃ তার ক্ষেত্রে তো মানে পুরোপুরি সরকার কে দায়ী নেওয়া উচিত আমার মতে সেটাই সেটাই আঃ মানে কি বোলো আমাদের দেশে বলতে গেলে কম করে তোমার যে কারণ গুলো বোলো বা আঃ এখানকার মানুষের যে টাইটেরিটা বোলো তো এখানকার কিন্তু যদি দেখতে যাও আর তুমি others মানে দেশের দেখতে যাও তো পুরোপুরি কিন্তু একদমই আলাদা তাই না আর কি বোলো তো মানে ওই দিকে যেই টাইটেরিটা ওই দিকে যে তোমার সবকিছু পরিচালিত থেকে বা তাদের সরকারের দিকথেকে বলতে গেলে তো তাদের কিন্তু এই জিনিস তার কোনো অসুবিধা হয় না বা তাদের এই রকম problem গুলো খুবই কম ফিস্ট করতে হয় হয় না বলবোনা কিন্তু অনেক তা কম ফিস্ট করতে হয় যেরকম আমাদের তা হয় হুম সেটা হয়

মানে সুরুক্ষানের একটা সংকট থেকেই যাই কারণ এত লোকজনের মধ্যে এত জন সংখ্যার মধ্যে আঃ এইসমস্ত জিনিস গুলো যদি ঠিক মতো সুরুক্ষা না দিতে পারে তাহলে এটা সরকারের বিফলতার মধ্যে পড়ছে আঃ সরকারের এটা দায়িত্ব যে এটা কে সুরুক্ষা রাখা যাই সেটাই সেটাই মানে আমাদের দেশে আস্তে আস্তে উন্নতি ব্যাবস্তা গুলো দেখেও সেগুলো কিন্তু আস্তে আস্তে আমার তো মনে হয় যে অনেক কোন হারে কমে যাচ্ছে হ্যাঁ এরকম কাটা ব্যাপার কারণ আগেকার মানুষের এখন তো যে তোমার internet system তা মানে internet program যেগুলো হয়েগেছে না তো সেগুলো থেকে এই সব বাঁধা বিপত্তি এইসব আপত্তি গুলো কিন্তু অনেক বেড়ে যাচ্ছে আগেকার দিনে যদি দেখতে যায় তো সেগুলো কিন্তু কম বেশি তোমার খাতা কলমের দিকথেকে ছিল তো তখন কিন্তু এই problem গুলা এত হতো না বা যখন internet তা এত আস্তে আস্তে গুরুত্ব দেওয়া হচ্ছে বা গুরুত্ব হচ্ছে তো তখন কিন্তু এই problem গুলো ফ্রেস করতেছে অনেক তা তাই না

হুম হুম সেই জিনিস তা আছে দেখো এখন তেকোনোলোজি নতুন নতুন তেকোনোলজি আসছে যত তেকোনোলজি সুবিধা হচ্ছে টোটো কিন্তু আঃ একটা খারাপ দিক আছে মানুষ আঃ সুবিধা নেওয়া জন্য তেকোনোলজি তাকে এগিয়ে নিচ্ছে হুম হ্যাঁ কিন্তু তার একটা বিপরিদ দিক আছে তো যেখানে ভালো আছে সেখানে খারাপ আছে তো আঃ এইযে aadhaar like এর ব্যাপার তা এটাতো একটা খারাপ দিক তো যতই হোক না হোক আগে যদি এই সমস্ত ব্যাপার গুলো ছিল না তা এত এই ঝামেলা গুলো ছিল না হ্যাঁ আগে খাতা কলমের সঙ্গে লোকচুর করছিলো বা খাতা কলমের ডাউন হতো কিন্তু এখন তো আর সেই জিনিস তা আর নেই মানুষ আঃ কোনো কিছু খুঁজতে গেলে google এ search করতে পেয়ে যাচ্ছে তো এটা একটা ভালো দিক আবার খারাপ ও দিক সেটাই সেটাই আর কি বলবো তোমাকে মানে এই সব জিনিসের কারনে হ্যাঁ অনেক যেমন আমাদের দেখো আজকের দেশের গুলো বলতে গেলে সেই দিকে চাষের ব্যাবস্তা তা বা অন্য রকম ব্যাবস্তা গুলো কিন্তু খুব সুন্দর ছিল

হুম হুম আলাদা হয়ে গেছে আর এখন তো এই যে তোমার যে সমস্ত screen গুলো দিচ্ছে তোমার আঃ এই চাষের দিকের কথা বললে তো মনে পড়লো ওই যে আঃ কৃষক বন্ধু বোলো বা খাদ্য শস্য বা খাদ্য বীমা যে গুলো করছে সবই সবকিছুতে কিন্তু aadhaar link করাতে হচ্ছে নাম aadhaar ছাড়া এই সমস্ত কাজ কিন্তু হচ্ছে না তো আগে তো vote এর card দিয়ে হয়ে যেত এই সমস্ত কাজ কিন্তু এখন aadhaar update করতে হচ্ছে aadhaar update না করলে হয় তো পয়সা ঢুকছেনা বা আঃ screen তা cancel হয়ে যাচ্ছে এরকম আঃ কিন্তু হয় করে দিচ্ছে সরকার সেটাই মানে আগে যেই মানে তোমার সেই শস্য বীমা খাদ্য বীমা না কি কি এসছিল হ্যাঁ মানে যখন সেই আগের বারে তোমার দুয়ারের সরকার গুলো বসে তো তখন যেই এই জিনিস গুলো এসেছিলো সেখান তো aadhaar link করানো হতো না অন্য একটা মানে টাইটারিয়া ছিল হ্যাঁ তখন হ্যাঁ মোটামুটি aadhaar link করানো হতো তখন তখন থেকেই সরকার camp pump করছিলো যে aadhaar link করতে হবে নাহলে বন্ধ হয়ে যাবে হ্যাঁ সুবিধা পাবেন সাধারণ public বা কৃষক রা তো capm pump অনেক দিন ধরেই কোচে তো যারা হয় তো aadhaar link তা করাই নি তারা তো হয় তো ফ্যাশালিটা পাচ্ছেনা বা সুবিধা পাচ্ছে না আঃ যারা হয় তো করেছে তারা হয় তো সেই সুযোগ তা পাচ্ছে

কি বোলো মেয়ে দেড় যে লক্ষী ভান্ডার তার পরে তোমার আরো অনেক কিছু উঠলো এই কদিনের মাজখানে সরকার থেকে অনেক সাহায্য পেলো আর কি অনেক মানুষে এরকম

কি বোলো তো যে government যে একটা তোমার আঃ জিনিস তা হ্যাঁ government এর একটা তো পুরো পুরি পিখিত মানে আলাদাই থাকবে বা মানুষের আঃ তাদের চাওয়া গুলো পাওয়া গুলো সব দিকথেকেই জিনিস তা কিন্তু ব্যাপার তা পুরো পুরি সরকার থেকে কিন্তু বিচ্ছিন্নতা হয়েগেছে বলতে গেলে কারণ আঃ দেখতে গেলে চাষীদের নিয়ে কদিন আগে কিন্তু অনেক রকম ভালো ভালো ভাবনা ভাবা হয়েছিল হ্যাঁ তাদের কে টাকা দেওয়ার দিকথেকে বোলো সেই কৃষক বীমা আরো কি কি এসেছিলো

তো কৃষক দেড় জন্য জিনিস বলতে গেলে তাদের তো সবকিছু ধরো আঃ বলতে গেলে সেই জমি চাষ করে আর জমি থেকে বা কিছু তোমার পোষা পালন করা হ্যাঁ এই সব থেকেই তাদের ইনকাম তা হয় কিন্তু তাদের দিলে একটু যদি ভাবা যাই বা তাদের কে যদি সহযোগিতা করা যাই সব দিক থেকে হ্যাঁ তাহলে অনেক তা better মানে হয় আর কি সরকার দিকথেকে বা সাধারণ মানুষের দিক থেকে কৃষক দেড় দিকথেকে কম করে হুম হুম হুম সেটা তো হবেই এই যে যারা এখন পেলো আরকি ওই যে তোমার হচ্ছে সাইকেল পেলো যেগুলো এটাকে সবুজ শ্রী না কি এমন একটা screen এর মধ্যে পড়ছে তারপরে আরও যেগুলো হচ্ছে student credit card বা student এর জন্য পয়সা ত্বয়্সা দিচ্ছে হুম তো এই সব এই সব ক্ষেতেও কিন্তু aadhaar card তাও লাগছে আর এই সব কিন্তু মানুষের একটা মানুষের জন্য আঃ আঃ এই প্রকল্প গুলো করতে আর কি লোকের একটু সুযোগ সুবিধা হচ্ছে বা লোকে একটু আঃ মানে সহযোগিতা হচ্ছে খুব দরকার লোকেরও সেটাই সেটাই আঃ হ্যাঁ সেইদিকে সুবিধা তুমি মানে কোথাও কোথাও মানে বাহিরের দিকে কোথাও গেছো যেমন ধরো delhi mumbai এই দিক এরকম কোথাও না বাইরে ওরকম যাওয়া হয়নি তো এই kolkata আর মধ্যেই যাই আর কি kolkata তেই

মানে বাইরের city গুলোতেও বা বাইরের দেশেও বা দেশ তা বাদে বাদী দিলাম বাইরের city গুলোতে হ্যাঁ বা বাইরের জেলা তা কেমন এই পরিচালিত তা কেমন হয় এই রকমই আমাদের মতোই সাধারণ মানুষের মতো মানে পচিমবঙ্গের যেমন সাধারণ মানুষের ক্ষেত্রে এখন চলছে তো এই রকমই না আরেকটু আলাদা থাকে বিভিন্ন রকম আমি তো যতটা জানি বা tv তে খবরে news এ দেখছি যে আঃ aadhaar card তাকে সব জাগায় মেনেত্রী করে দিয়েছে কারণ aadhaar card সেটাও কিছু হচ্ছে না আঃ আমাদের এখানে যেহেতু যেরকম চলছে আর কি তো বাইরের রাজ্য গুলা তো সেই রকম aadhar card নিয়ে চলছে aadhar card সংশোধন বলো aadhar card তা দাওয়া বোলো তো aadhaar card থাকলে মোটামোটি সবকিছুই হয়ে যাবে aadhaar card ছাড়া এখন আর কোনো কিছু হচ্ছে না

বা যেখানে তুমি জাগা জমি কিনো আজ কাল তো জাগা জমি কিনতে গেলে aadhar card লাগছে আগে তো vote আর card দিয়ে হয়ে যেতো তো aadhar card তা যে এখন আঃ মানে দিচ্ছে সরকার এ aadhar card থাকলেই হবে vote আর card যদি না থাকে তাও কোনো অসুবিধা নেই এই জিনিস তা চলে এসেছে সেটাই সেটাই মানে তুমি দেখো না একটা জিনিস ভেবে রেশনের যেই ব্যাপার তা সেটা এখন আবার aadhar card না হলেও দিচ্ছে না মানে এমন একটি ব্যাপার যে সরকার তো রেশম দিচ্ছে যে মানুষের ভালোর জন্য বা অনেক মানুষের উম ভালো হচ্ছে হ্যাঁ সুবিধা হচ্ছে তাদের জন্য কিন্তু আঃ এই যে রেশন card এ বা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে রেশন card এর জন্য aadhar card তা link করানো

কিন্তু না ও এক জায়গায় গিয়ে হয় তো ওটা একটা বসছে school সেই সপ্তাহে এক দিন করে তোমার aadhar card তা link করিয়ে আস্তে হচ্ছে তারপরে তোমার রেশম দিচ্ছে তা নাহলে কিন্তু যদি link না হচ্ছে তার এখন একটা মেশিনে ভরছে তো সেই মেশিনে দেখে নিচ্ছে যে link হয় নি তারপর কিন্তু সে রেশম ও পাচ্ছেনা কোনো কিছুই পাচ্ছেনা

এটা তো তখন একটা হ্যাপা জিনিস হয়ে গেলো মানে এটা মানে কি বলবো এটাতো একটা টর্চার একটা ব্যাপার হয়ে গেলো কারণ যদি aadhar card তা link না থাকে তাহলে আবার করতে হবে এখানে যা সেখানে না হলে computer সেন্টারে যা বা যেখানে হয় তো করে সেখানে যেতে হবে সেখানে আবার পয়সা লাগবে উম তো এটা একটা আঃ কি বলবো এটা একটা খাটনির একটা exterior খাটনি বেরিয়েগেলো তো এই গুলো না করে যদি আমার মধ্যে যে এক বারেই করে নিলো করিয়ে নিয়ে যাতে হয়ে যাই বার বার যাতে না করতে হয়